এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি।

কয়জন মানুষকে বসে ও দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

এখানে একটা বড়ো দোকান দেখতে পারছি।

ছোটো বড়ো অনেকগুলি গাছ দেখা যাচ্ছে।

লাল রঙের কয়েকটা জ্বলন্ত লাইট লক্ষ্য করা যাচ্ছে।

কয়েকটা সবুজ রঙের চেয়ার লক্ষ্য করা যাচ্ছে।

কাঠের আলমারিতে অনেকগুলো ঔষধ রাকা রয়েছে।

কয়েকটা জ্বলন্ত লাইত দেখতে পাচ্ছি।

এখানে একটা বড়ো মিষ্টির দোকান দেখতে পাচ্ছি।

উপরে বোর্ডটিতে কিছু ইংলিশ দিয়ে লেখা রয়েছে।

টেবিলের উপরে অনেকগুলো ঔষধ দেখতে পাচ্ছি।

কয়েকজন বাচ্চাকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।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

কয়েকজন মানুষকে বসে থাকতে দেখা যাচ্ছে।

বড় বড় কয়েকটা পাহাড় দেখতে পাচ্ছি।

উপরে একটা সাদা রঙের টেবিল ফ্যান রয়েছে।

কয়েকটা সাদা রংয়ের সি_সি ক্যামেরা দেখা যাচ্ছে।

এখানে একটা আমি বড় এস্টেজ দেখতে পাচ্ছি।

এখানে একটা বড়ো রুম আছে।

নিচে অনেকগুলি ছোট ছোট ফুলের গাছ রয়েছে।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

একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

উপরে অনেকগুলি সাদা রঙের জ্বলন্ত রয়েছে।

এখানে একটা রুম দেখতে পাচ্ছি।

এখানে একটা বড় সুইমিংপুল দেখতে পাচ্ছি।

হলুদ ও কালো রঙের অনেকগুলি বেলুন ঝুলানো রয়েছে।

এখানে কয়েকটা বিল্ডিং দেখতে পাচ্ছি।